লোকটি জিন্স -এর প্যান্ট এবং সাদা কালার -এর শার্ট এবং ব্ল্যাক সু পরেছেন।

সাইডে অনেক লাইট লাগানো আছে।

গেটের দুধারে আকাশী কালার করা।

পাশে দুটি জালানা দেখা যাচ্ছে।

একটি উম বিজ্ঞপ্তি দেওয়া আছে তার মধ্যে বাইকের ছবি লাগানো।

ওওয়ালে প্রজেক্টার লাগানো একটিল টেবিলে একটি ল্যাপটপ আছে।

পুরো উম ওয়ালটা খোপ খোপ করে ডেকোরেশন করা--

পাশে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে।

একজনের হাতে একটি মোবাইল রয়েছে।